ও bus গনপুর bus হম হম উম bus এ করে যাই stoppage নেই যেহেতু train এর

সেহেতু bus এ করেই যাই

হ্যাঁ এবার আসতে আসতে তোমার ছয়টা সাড়ে ছয়টা সাতটাও হয়ে যায় bus এর কোনও ঠিক থাকে না তো তো bus এ তো এরকমই হবে আর train এ তোমার কি থাকে time টা বাঁধা থাকে আর bus এর passenger ভর্তি হলে bus ছেড়ে দেবে তাহলে তোমার ও ওই bus টা পাবে না হয়তো পরের bus টার জন্য আবার wait করতে হবে অ্যাঁ হ্যাঁ আর দাঁড়াতে চায়না অনেক bus ভু ভু করে টেনে নেয় হম CTC bus গুলো দাঁড়াতে চাইবে না নাকি না এরকম local এই যাও local এই যাই state bus তো দাঁড়ায়ই না

সেটাই গো ওই সবেরই চিন্তা আবার exam দিনগুলোতে তাড়াতাড়ি যেতে হয় হম তাড়াতাড়ি যেতে হবে আবার ওরা কী করবে সব stoppage ধরবে তোমার দিয়ে ওখানেই late করবে একটা লোকও যদি দাঁড়িয়ে থাকে তো সেটার জন্যই তোমার এখন bus টা দাঁড়াবে তো ওটা কে নেবে তবে তোমাকে ছাড়বে এরকম ব্যাপার উম হম ঐজন্য late ও হয়ে যায় যেতে মানে কটা থেকে college শুরু হয়

হম তাও যেতে হবে কতধকল দেখো এদিকে তোমার শনিবার এত কাজটাজ করে যেতে হয় ঘর তাঁরা সকাল সকাল এ রবিবারে কি মানুষ ভাবে যে কাজ নাই একটু rest করবো বেশি তোমার কিন্তু তা হয় না না না কিচ্ছু হয় না হয় না তো বরং আরো বেশি চাপ রবিবার মানুষ ছুটিটা কাটায় ভালো করে তোমার আবার বেশি চাপ হয়ে যায় সকাল থেকে একদম রাত অবধি আবার সোমবারে আসতে হয় এখানে হ্যাঁ যদি যদি ভাবি যে একদিন হম বলো যদি ভাবি একদিন ঘুমাবো ঘুমানোর আশা রাখাই যায় না একবারে সব complete করে চাকরি পাবা তখন দুইদিন ঘুমাবা দিয়ে চাকরিতে join করবে সেটাই ভালো যখন আমি তো বড়সরো company তে চাকরি পাবো আগে বলব যে দুই দিন ঘুমাতে দিন আমাকে তারপরে আমি join হব হম তাই করবে হয়তো এক hajf বেলা কাজ করবে half বেলা . এখন আমি rest করি তারপর তখন কাজ করবে হ্যাঁ ওগুলোই করতে হবে তা ছাড়া কোনও উপায় নেই সে সব . এক চিন্তা নিজেদের পরীক্ষার আমাদের আরেক চিন্তা বাচ্চাদের পরীক্ষা এই হচ্ছে গল্প তাই তো সে তো বটেই পরীক্ষার জন্য তো চিন্তা থাকবেই সেটাতে মায়ের হোক আর ছেলের হোক পরীক্ষা পরীক্ষা ম মানে বাচ্চাদের হলে বাচ্চাদের হলে কি হয়েছে বাচ্চারা যা tension থাকছে মায়েরও থাকছে যেমন তোমার এখন পরীক্ষা হলে পরে তোমার যা tension তার থেকে তোমার মা বাবার বেশি চিন্তা থাকবে তাই তো

খুব তো তারা পড়াচ্ছে তাদেরও তো একটা আশা আকাঙ্ক্ষা থাকবে যাইহোক মেয়ে হয়েও আমার মেয়ে পড়ছে এরকম করে একটা যদি চাকরি জোগাড় করতে পারে তাহলে তার তাদেরও গর্ব হবে আর কি

আমি তোমায় কিছুক্ষন পর phone করি অ্যাঁ বলছি আমি তোমায় কিছুক্ষন পর phone করি না না আরেকটু বোলো না আচ্ছা বলো বলো বলো

তাহলে পরীক্ষার ব্যাপারটা এরকমই হলো আ কি বলছো

বলছি পরীক্ষার ব্যাপারটা পুরোপুরি manage করবে তাইতো বেশ শোনো আমি তোমায় একটু পর phone করছি হ্যাঁ ঠিক আছে তাই করবে হ্যাঁ

যখন বৃষ্টিবাজারের ফোনটা উঠে দাঁড়িয়ে pocket এ ঢোকালাম তখন দেখেছি. তারপরে অতটা ভুলে গেছি. কথা বলতে বলতে ভুলে গেছি আমার তো মনে থাকে না কতক্ষণ সে আমাকে মানে সে কানে headphone টা দিয়ে আমার headphone টা কানে দিয়ে হচ্ছে. মানে একটা headphone খারাপ হল কি করে? আরে তুই করেছিস তুই জানিস বলছে আমি তো এই headphone এ হাত দিইনি বলে তুই করেছিস? আমি জানি না আমার headphone কিনে দে তা বলছে আমি আমি কোন কিছু করিনি আমি জানি নে তা বলছে ও তুই ওই জন্যই এই headphone টা খারাপ হয়ে গেছিল ওই জন্যে এইটা কিনেছিস? আমি বলি কই না তো তাহলে এটা কার? তাহলে কিনেছি মানে সাড়ে phone টা দেখতে পাইনি কি করে খারাপ হলো সেটাও ওকে বলতে হবে

যদি দুটো ভাজা যায় তাহলে খাবো তো না হলে খাবো না বলছে তুই আমাকে ফরম্যাশ করছিস কেনো এই তোকে কিছু দেয় তো তুই ছাড়া আমায় জিজ্ঞেস করছিস কেন এই তুই খাবি কি না তোদের জিজ্ঞেস করবো বলে এই আমার খাবার করতে হবে না

আর রুটি খাবো না আলুর তরকারি অন্য টুকু অন্য কিছু তরকারি হলে খেতাম আলুর তরকারি খাবো না পরোটা পরোটা হলে আলুর তরকারি খাওয়া যায় রুটি

খাবোই এ অত কথা কইছে direct মুখের উপর বলে দিবি. আমি ওকে ওই জন্য বললাম. আমি direct মুখের উপর বলে দেবো পারবো না এরপর থেকে বলিস

যদি হারিয়ে না যায় সেই জন্য rubber দুটো এবার আমি লাগিয়ে দিলাম আ কোথায় হায়দ্রাবাদে হারিয়েছিল. আমি লাগিয়ে দিলাম যেটা আমি যেটা ঢুকিয়ে দিয়েছিলাম ওটা কি করে ঠিক করে দি

আগে যত্ন করা সেখ যে কোন জিনিসের তারপর বলবো বলে বলা পালিয়ে যাচ্ছে না

বলা পালিয়ে যাচ্ছে না আগে নিজে থেকে নিজে ঠিক হ সব বলবো. নিজেকে শোধরাও দেখি. তারপর বলা পালিয়ে যায় না সেটা আমিও জানি হম তুমি কত জানো? জেনে জেনে তো আজকে এই অবস্থা করেছো facebook এ search facebook এ সুমন বলে একটা search করে দেবো সুমন মন্ডল দাঁড়া ছেলেটাকে দেখবো হুম

দেখি যদি চিনি ওইখানে বাড়ি আছে নিশ্চয়ই চিনবো এখন পরবর্তীকালে আমাকেও এই কারণে শুনতে হতে পারে এই লোকগুলো আমি একসময় করে এসছি। কাল আমার সাথে হবে না কি guarantee আছে না লাগাতে যাচ্ছিস না তালা থেকে বেরিয়েছিস

হালকা হয় না পড়ার মতো. যেটুকু পড়ছে ওটাতেই ভিজছিস না হালকা একফোঁটা কি দু ফোঁটা এরকম পড়ছে. ওই দেখো হাওয়া চলছে, এই একা এই মাঝে মধ্যে আমরা বউকে নিয়ে আলোচনা করি মাঝে মাঝে পচা থাকলে পচাতে হলে যে এক সময় বলতো যে তোরা কিরকম মেয়েকে বিয়ে করিস দেখবো কিরকম মেয়েকে বিয়ে করিস দেখবো যে উম সে ও ফালতু মেয়ে কিন্তু ও কি করল কি বলছে তা কি ভালো রনির বন্ধু স্বামীজীর সাথে তো ও সব কিছু করেছে জানে না বলে আর সেই

আবার প্রিতমের বউ, রাগ করে চলে যাচ্ছে. অ্যা বাড়িতে, সীতা মামা পিছন পিছন ওকে বুঝিয়ে বুঝিয়ে বুঝিয়ে বুঝিয়ে যাচ্ছে. এই হচ্ছে ওর মতন ছেলে হলে অসুবিধা আছে প্রীতমের প্রীতমের মা বলেছিল তুই এমনি সংসারে অশান্তির বিষয় ওরা মে প্রীতমের প্রীতমের মা বলেছিলবলেছিল যে এখনো সময় আছে দিতাম ওর ছেড়ে দে আইন আছে আইনের ফাঁক নেই ওরা case করবে না কি করবে দাড়া দেখছি প্রিতম বউয়ের জন্যে মাকে ত্যাগ করে দিলো তাহলে যে ওর যে নিজের নিজের সাজানো সুন্দর খেলে নিজের বাপের বাড়ি চলে যায় কোনোদিন ওর মা এখানে থাকেনা না ওর মা ওই ঐ তো থাকে ওই বাড়ি পরে ওঈ বাড়ি তে থাকে

হম দুজনে মিলে থাকে প্রীতম প্রীতমের ঠাম্মা প্রীতমের বউ প্রীতমের দাদি এবাড়িতে থাকে কালকেও আমাকে বলছিল মানে আজকে আমার ছেলে আমার কথায় মূল্য দিলোনি তো? ও দেখি পরে হয়তো এখনো পস্তাচ্ছে ও বুঝতে পারছি ও আমাকে বুঝতে দেয় না মানে মায়ের মন তো আমি তো বুঝি. ও আরো পস্তাবে দেখ না আমাকে তো সব বলে প্রিতমের মা তাহলে দুদিন এক দু মাস হয়েছে বিয়ে করে এসে তাহলে প্রিতমের মাকে আঙুল তুলে তারপর তুই তকারী করে বলতে পারে direct যে তুই তুই কি করেছিস একসময়ে নাহলে একটা মেয়ের শাশুড়ি এই কথা বলতে পারে প্রিতমের বউ আর প্রীতম ঘরে চুপ করে শুয়ে থেয়ে শুনছে আমি মাঠে শীতকাল তখন আগের বছরে দাঁড়িয়ে আছি আমি আর আমাদের ভোঁদা ভোঁদা বলে কি রে

আবার তুই তোকারি করে তোমাকে তুই তারি করে কথা বলছে হ্যাঁ topic change

Hello এই কথাগুলো পরে এমনি বলা যাবে. এই এদিকে মাঝে মাঝে আর figure তো থাকলে মানে আলোচনা করে তাহলে এক সময় আমাকে নিয়ে আলোচনা করে কি guarantee আছে এখন আবার বলে যে ওদের সাথে এরকম করে যেতে তার সাথে এরকম করেছে আমার বিয়ের পরেতেও বলবে না কি guarantee আছে সে যেন কত ভালো তবে আমি কোনো কারোর মুখের উপর কোনো কথা বলতে পারবো ওই কথাটা তে আমার মুখ বন্ধ হয়ে যাবে দেখ খারাপ হতে এক second ও সময় লাগে না. ভালো হতে কয়েক বছর লেগে যায়

আমি আমি আবার নিজের জায়গায় আমার পুরনো জায়গায় ফিরে আসতে হয়েছে আমাকে মানে পচা পিতামাতার সঙ্গে কথাটা বলেছে. বলে যখন তুই আড়াই দু বছর মিথ্যে বদনাম নিয়ে

তালে আবার জখুন থেকে ফিরে গিয়েছি করেছে ধরা দিবিনি কোনদিন মিথ্যাবাদী থাক ও করে যাক কদিন করতে পারে বলতে পারে. আচ্ছা ও বিরক্ত হয়ে নিজে তোকে ছেড়ে দেবে এই কাজ তো উনি কোনো প্রমান পায় না তাহলে কেন মিছিমিছি ওরকম কথাগুলো তোকে শোনাই ওটাই তো কথা তোমার সাথে গল্প করে গিয়ে, আমি জামা pant, আমি জামা pant টা ছাড়ছি, আমি গামছাটা সবই পড়েছি, আর চান করতে যাবো. ওখানে ওই করে বলে কাল তো number চাইছিলি.

হম ওদিয়ে

শুনতে পাচ্ছিস বলছে আমি তোকে নিয়ে চোখে দেখেছি আমাকে দেখেছিস? নাহলে তুই কি এটি প্রমাণ দেখা? ওই যে ঘরের কাছে তুই ঘরেরকে বলছিলি. এবার কি বলবো আমি? সেটা সেখানে বলছে না. আমি বললাম আমার হাত থেকে ফোন কেড়ে নিয়েছে. আমি ফোন করতে যাচ্ছি মিছিমিছি এ কথাগুলো শুনিয়ে কি মজা পায় কি বলবো এই সন্ধ্যেবেলায় বুঝিনি এবার কান্নাকাটি হয়ে গেলো তোমার বাড়িতে ছিল কাঁদতে আমার মনে নেই কালকে এসে বলছে chair এ বসে বসে দাওয়াতে. বলছে এবার সেখানে গেছে ও কি করছে গেছে তো কে জানে. এ খালি বাড়ি আসবে বলে এখানে ছটফট ছটফট করছে

হ্যাঁ বলে জমিয়ে রেখেছিল কদিন আছে না ঘুম হয়নি উফ কি public রে বাবা

জানিনি কোনো বড়ো চুপ হয়ে জায়ে, কারণ থাকলে ওলোক এক ডের ঘণ্টাও

কান ধরে বেশি করে কাঁপতে পারে না আবার চুপ করে nervous হয়ে সব শুয়ে পরে শরীর tired হয়ে যায় সেটাও হয় নি সেটাও হয় না তারপরেও সেই একই জিনিস নিয়ে থাকে দশ থেকে পনেরো minute কাঁদলেই খুব ঘুম পেয়ে যায়

আছে হুম মিন্টু কাছে এখানে চালটা এই মিন্টু চালের কলের চালের নিচে দাঁড়িয়ে আছে চালের নিচে আহ plastic দিয়ে ঘেরা আছে ওপরটা ছাউনির মতো করা আছে এখানে দাঁড়িয়ে আছি যাইহোক কিরকম public কালকেও দাদাভাইদের এমনি ধরনের কথা বলে ঘুরি করে তুই বাইরে থাকলে হেসে খেলে বেড়ায়. তোর কাছে গেলেও তো কান্না আছে কেন

দাদার কথা কি বলছিলিস ওর দাদা এমনি তেমনি এত কথা বলে রাস্তা ঘাটে দেখলে বলে. মানে এখন আর কোন কোন কথা বলে না. আমিও কথা বলিনি. ওই চোখে চোখে চোখ পড়লে কোথায় গিয়েছিলি কতক্ষণে গেছিলে বাবা ও জিজ্ঞেস করল কি রে hi just ওসব গল্প বন্ধ করে দিয়েছি

কিচ্ছু বলেনি

ওরাও মোটামুটি side হচ্ছে. কিন্তু এইটা ছাড়া

বাবা তন্ময় কি তন্ময় ওটা কে

ওখান থেকে যদি তাড়াতাড়ি বাড়িতেও ঢুকে যেতে পারতিস

প্রীতম এই কথা বলেছে. বলছে তুই আমাকে প্রীতম আমাকে এরকমি বলেছে. যে আমাকেও তুই কোনো বারতি personal কথা বলবি না একদমই নয়

বলে আমাকে বলে বড়দের মতো মাথা খাটিয়ে কাজ কর সবসময় যাওয়ার কথা জানে তো

দুদিন ঘুরতে যাওয়ার কথাই দেবজিৎ জানে তো ও বেশি কিছুই জানে না

আবেদন এই দুটোই জানে. আর কিছু জানে না তো

কিছু বলিনি জিজ্ঞেস করে মাঝে মাঝে. দেখাশুনা করছিস হয় না কথাবার্তা হয় না অনেক অনেক কেও side করে দিয়েছি আমি. কতখানি ওনার মাথার সম্পর্ক নিজের সাথে ওকেও side করে দিয়েছি করতাম আরো বেশি হবে একমাস হতে আমি জানি না কথাবার্তা হয় না বলছে কেন কালীপূজার অতএব কথাবার্তা হয় না. আর ও করে না. সব side করে দিয়েছে আস্তে আস্তে. আমার ভাইকে বলে side করে দিইছি নিজে নিজে আমাকে লাগাচ্ছে. আমি তো ফোনে দূরে কথা বলছি. বলছে ওই তোকে তোকে খুঁজছে বলি কে মানে তোমার তোমার তোমার বাবার কথা বলছে. হ্যাঁ কথা বলিনি